পরের দিন আমরা গেছিলাম পুরিতে স্নান করতে।

সকালে স্নান করলাম স্নানের সময় নেমে ওখানে সুন্দর করে স্নান করলাম তারপর ওখান থেকে সবকিছু কিছু জিনিস দেখলাম দেখে তো সবকিছু দেখে আমরা এবং সমুদ্রের পার করে আমরা যখন ঘরে ফিরলাম ঘরে ফিরে প্রথমেই যে যার মতো আমরা ঘরে গিয়ে আগে স্নান করে নিয়েছি স্নান করে দুপুরের খাওয়া শেষ করি বিকেল বেলা আবার সমুদ্রের পাড়ে গেছিলাম। সমুদ্রের পাড়ে সময় কাটিয়ে আর সমুদ্রের পাড়ে কিছু মাছ খেয়ে চলে আসলাম যে যার রুমে রাতের খাবার খেতে। পরের দিন ভোরবেলা আমরা উঠেছিলাম সূর্যের উত্তরণ দেখতে। সেটাও একটু মজার ব্যাপার আমরা পুরিতে গিয়ে সমুদ্র উত্তরণ হয় কি করে বা সমুদ্র থেকে সূর্য ওঠে কি করে? সেটা আমরা দেখতে পাইনি বা দেখার সৌভাগ্য হয়নি। সেইদিন অবাক হবে আকাশে মেঘ করার জন্য যার জন্য আমরা ভোর চারটে থেকে সমুদ্রের পাড়ে দেখছিলাম সকাল

ছটা বেজে গেছে কিন্তু সূর্য পারের ওখান থেকে কিন্তু সূর্যকে আমরা ওঠাতে দেখতে পারিনি কিন্তু হঠাৎ করে একটা আলো দেখতে পেরেছি মানে সূর্য উঠে গেছে তখন আমরা ঘড়িতে দেখি ছটা পনেরো বেজে গেছে। আমাদের সৌভাগ্য হলো না পুরীতে সূর্য ওঠে কি করে সেটা দেখা। তারপর দুঃখে আমরা নিজেদের ঘরে চলে আসি ঘরে আসার পর যে যার মতো খেয়ে দেয়ে আবার পুরীর আশেপাশে ঘুরতে বেরিয়ে যাই আমরা। তারপর চলে যাই আমরা পরের দিনে। পরের দিন আমরা একটি প্রার্থনা করেছিলাম পুরীতে যেসব পাহাড় আছে এবং পুরিতে যে যে মন্দির আছে মন্দিরগুলো দেখার জন্য।

থেকেছিলাম। তারপর আমরা যে যার বাড়িতে ফেরত এসেছি এবং হাওড়া হয়ে এসছি আমরা হাওড়া হয়ে আমরা নিজেদের গাড়ির উদ্দেশ্যে একটি taxi ভাড়া করেছিলাম। সেই taxi আমাদের বারিতের জন্য পৌঁছে দিয়ে গেছে। এই ভ্রমণ এটা আমার জীবনের প্রথম ভ্রমণ অভিজ্ঞতা ছিল আমার পরিবারের সাথে। একটা অসাধারন অনুভুতি ছিল বাইরে বেরিয়ে, ঘুরে বেরিয়ে বাড়িতে ফেরা। হ্যাঁ আমি নীলিমা বলছি। খুব ভালো, তুমি কেমন আছো? না পড়াতো এখন graduation complete করলাম, তারপর এখন ভাবছি যে কোনো কাজ টা~ কাজ-টাজ ক~ খুঁজে পেলে করবো। হ্যাঁ হ্যাঁ অ্যা~ মানে কোনো একটা যেরকম হলো না official work গুলো, ঐ মা~ তোমার যেকোনো একটা কাজ পেলেই হলো। Like a~ a computer টা এর নিয়ে, তারপর অন্য জায়গায়।

হুহ, হ্যাঁ সেটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন

আমি আমি commerce নিয়ে পড়েছি।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন BCom complete হলো। হ্যাঁ হ্যাঁ উপরেই আছে, seventy eight আছে।

হ্যাঁ কিন্তু আমি চাইছিলাম ঐ CS টা তো আবার পড়তে হবে অনেকটা। আবার এতো বসে তিন বছর, একবারে তো আর pass করা যায় না, খুব চাপ তো।

কিন্তু সরকারি চাকরি আর কি পাওয়া যায় এখন? অনেক কষ্ট। সেটাই, কিছু না কিছু তো সবকিছু করতে গেলে কষ্ট লাগবেই।

হ্যাঁ attribution টাতো এখন পড়াচ্ছি, হ্যাঁ হ্যাঁ তুমি কি করছো?

হ্যাঁ, ওটা site দিয়ে হচ্ছে আরকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বাড়িতে সবাই ঠিক আছে তো?

হ্যাঁ চাপের বিষয় হয়ে খুবি না, সবদিকে সামলাতে হয়।

ও, হ্যাঁ আমি তো এই এইবারে CGL form ভরেছিলাম। এইযে এখন December মাসে exam চলছিলো না CGL এর। Form হ্যাঁ form ভরেছিলাম, কিন্তু কি হয়েছে সেদিনই আমার মাসির মেয়ের বিয়ে বোনের। এবার তাই যেতে পারি নি। তাই জন্য ওটা আবার হলো না, না লে ওটা হলে আবার দেখা~ এটাই first exam দিতাম আমি Preparation সেরকম কিছু ছিলো না, কিন্তু তাও একটা হয় না exam এ বসতাম। এ~ কিভাবে paper টা আসে সেগুলো দেখতাম। কিন্তু সেই কি আর মানে বিয়েটা সেই দিনই যে যেতে পারি নি। আবার sector five এটা অনেক দূর করে, ঘরে কাজ-ফাজ ছিলো, সবাই এসছে আত্ত্বীয়রা, আর যেতে~ যাওয়া হয় ওর মধ্যে?

হ্যাঁ অনুভবটা বাড়বে।

হ্যাঁ mense, হ্যাঁ ওটাতো পুরো theory । তাইলে tough তো হবেই, তাই না?

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তুমি কি কি exam দিয়েছো এখনো? আচ্ছা, হ্যাঁ

সেটাই job এ লাগবে।

হ্যাঁ হ্যাঁ। Private এ কি হয়, যত দেয় তারা পুরোটা আবার আমার থেক~ আমাদের থেকে বেশিটা কাজ করিয়ে নেয়। হ্যাঁ সেটাই, হ্যাঁ । আচ্ছা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। রাখছি, ভালো থাকিস।

ওয়ালিকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। চিনতে পারছেন আমাকে? তিথি বলছি। হ্যা চিনছি। আপনাকে চিনব না । আমি আবার মানুষের face টা একটু মনে রাখি। আচ্ছা কিন্তু এত দিন তো আমরা কথা বলছি। হম হম তা দিনকাল কেমন যাচ্ছে আপনার? হ্যা দিনকাল এমনিতে ভালো যাচ্ছে আপাতত অনেক ঠান্ডা।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 পড়াশুনা দেশের পড়াশুনা আছে এখনো এই revision অবধি ব্যাবস্থা আর বললেন যে ঠান্ডা। ঠান্ডার তো অবস্থা আরো খারাপ। হ্যা কিন্তু ঠান্ডার থেকেও আমার মনে হয় যে আমাদের পড়াশুনোর অবস্থা বেশি খারাপ। খারাপ বলতে এখন কোনটার সাথে যে কোনটা compare করবো অ্যা আসলে নিজেই ভেবে পাচ্ছিনা। কারণ বর্তমানে যা ঠান্ডার অবস্থা আপনি তো থাকেন হচ্ছে যে উত্তরবঙ্গে তো থাকেন না বুঝবেন কি। হ্যা তাও ঠিক।

weather এর যে অবস্থা ভাই কি বলবো একেবারে প্রচুর ঠান্ডা। আজকে আমাদের এখানে ঠান্ডা অনেকটা কমে গেছে তো। ওদিক থেকে আজকে একটু ভালই লাগতেছে। তো রোদ ছিল আজকে রোদ উঠছে ভালই লাগছে। আমাদের এখানে still তো তেরো degree celsius । ও আচ্ছা আমাদের এখানে অবশ্য এখন আঠারো। আপনাদের থেকে ভালই আছি।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

হম তাহলে তো কষ্টটা ভালো ভাবেই বুজছি।

এখানে masters করসি আপনার দুহাজার উনিশে। এখন দুহাজার তেইস চলে আসছে কিন্তু masters পাস শেষ হয়নি। তো আমার মনে হয় আমার কষ্টটা আপনি বুজবেন। আপনি এইটা এইটা আপনার কষ্ট হইলো? আমার আমারটা শুনবেন! দু হাজার সতেরো তে হচ্ছে যে আহ

ssc পাশ করলাম হ্যা দু হাজার সতেরো তে ssc পাশ করলাম। still আমরা শুধু আমাদের ssc পাশের কেনো? কেনো বলতে সতেরো তে আহ আমরা হচ্ছে যে, SSC দিয়ে honours বসে রইলাম তো হচ্ছে যে এখন পর্যন্ত final year এ ।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

আসেন তো honours এর certificate টা আছে আমাদের তো হচ্ছে যে ওই ধরতে গেলে ওই ssc certificate. এই কারণে কিন্তু মানুষের এখন আর এই সব পড়াশুনার দিকে নেই। এখন অনেকই দেখতেসি যে diploma করতেসে। honours masters তো অনেক অনেকই বাদ দিতেসে অনকেই করতে চাচ্ছেনা আর। হ্যা কি করবে বলেন, আহ দেখা যাচ্ছে যে আমার সঙ্গে যারা হচ্ছে যে আহ যেহেতু জানেন তো আমাদের হচ্ছে যে culture তো ওই রকম নাই যেটা আমাদের উত্তরবঙ্গে maximum আমরা হচ্ছে যে ওই পরিমাণ। হচ্ছে ধরুন না যতটা হচ্ছে যে আপনাদের ঐদিককার হম ঢাকার থাকার লোকগুলো তো হচ্ছে যে হ্যাঁ তো আমাদের সঙ্গে অনেকগুলা দেখা যাচ্ছে যে ওরা ssc pass করার পর ওরা হচ্ছে যে দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে বিভিন্ন company তে ঢুকে হু যাচ্ছে ওরাই মোটামুটি ভালো level এ salary পাচ্ছে।

আমরা এখনো সেই ঘুরতেই আছি ভাই। আসলে মাঝখানে করোনার কারনে অনেকেই financial crisis পরে গেছে।

ওই সময়টাইতে অনেকের লেখাপড়া একদম থেমে গিয়ে তারা চাকরির দিকে চলে গেছে। মানে সাধারণ চাকরি আর কি যেগুলো মানুষ, সচরাচর করেনা যতদিন না বিপদে পড়তেসে। আপনার কথা বুজলাম। কিন্তু হচ্ছে যে উ শুধু তো আমরা তো মনে হয় যে ভুক্তভুগীটাত আমরাই। কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমাদের সাথে হম দেখা যাচ্ছে যে ঢাকা university তে যারা তারপর হচ্ছে যে আমাদের friend গুলো আছে ওরা হচ্ছে যে এই গুলো এই honours শেষ। শেষ করে masters এ admission হয়ে গেছে। । আর আমরা এখনো হচ্ছে এই এইখানে কোথায় আছি। হ্যা আমাদের masters মনে হচ্ছে এ বছর শেষ হবেনা, শেষ হলেও একদম December ছুঁই ছুঁই করবে। দেশের যে কি একটা অবস্থা ভাই শিক্ষা ব্যাবস্থা। ওহ আপনার কি মনে হয় কবে শেষ করতে পারবেন honours?

হ্যা যারা অত পাস নিয়ে পাস করছে তারা কিন্তু খুব হতাশ । ওরা কিন্তু এটা চায়নি অনেকই চায়নি। আরে সেটা তো হতাশ সেটা পরে রাখেন এরা হচ্ছে যে autobiogration না করসে পড়াশুনা, না গেসে school college । আসলে প্রাতিষ্ঠানিক হম যে ব্যাপারটা শেষ শিক্ষার যে প্রাতিষ্ঠানিক যে একটা ব্যাপার আছে সেটা কিন্তু আসলে প্রতিষ্ঠানে না গেলে হয়না।

online class করেন online exam দেন কিন্তু আসলে যে সিষ্ঠাচার তারপর হচ্ছে যে সহমর্মিতা এগুলা একদম তো হচ্ছে যে ওই সব আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু আমাদের অর্জন করতে হয় ।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 আর যারা শুধু পড়াশুনা কম করে তাদের জন্যে autopass টা তারা বরং ভালই হিসেবে accept করসে। যে আমরা কোনো রকমে পাস করে গেলাম। হম তাদের জন্যে যদিও এতে কোনো লাভ নাই এরকম শিক্ষাদীক্ষা আসলে।

কি কাজে আসবে বলেন এই এরা না এরা নিজেরা তো পড়াশুনা করেনি। তো হচ্ছে যে এদেরকে একটা কাজ করতে দিলে এরা কিভাবে করবে? যে আমি যদি ধরেন যে abcd ভালো করে না জানি তো আমাকেতো শুধু word তো আমাকে তো word তো sentence তো দূরে থাক আমি তো word ও match করতে পারবনা যদি abcd ভালো ভাবে না জানি। হ্যা হ্যা এটা ঠিক বলছেন। এবং সারাক্ষণ বই টই পড়ার সময় সব কিছুতে অনেক change আসছে। আমার যেহেতু student আছে আমি দেখলাম যে ওদের বই টই সব কিছু একদম। ভিন্ন হয়ে গেছে এ বছর সব কিছু নতুন ভাবে করা হয়েছে। তো দেখা যাক এই পরিবর্তন এর ফলে কি হয়?

এ শিক্ষা system change হয়ে যাবে? না সেটা আমার একটুও মনে হয়না তারপর দেখা যাচ্ছে যে বই এর ওপরে আর। বইয়ের মধ্যে যেহেতু অনেক কিছু শেখার থাকে সেখানে যদি কিছু পরিবর্তন আনা হয় সেটার কিছুটা হয়তো positive দিক থাকে । আচ্ছা positive দিক থাকে সেটা হয়তো থাকে বুজলাম আপনার কথা বুজলাম কিন্তু হচ্ছে যে। আপনি দেখেন যে syllabus ছোট করে দিচ্ছে short করে দিচ্ছে আহ আমাদের আমরা তো full syllabus ই পড়তে পারছিনা তো হচ্ছে যে আমাদের লাভ কি? বইয়ে থাকলো পড়া আমরা পারতেছিনা হ্যা হ্যা এটা ঠিক এটা ঠিক বলছেন। যেহেতু syllabus ত short তাহলে বইয়ের পড়াটাও কিন্তু সেইরকম হওয়া উচিতছিল

বইয়ের পড়াটা syllabus টা দিচ্ছে কমিয়ে এটাতো অবশ্য।

আমরাই তো পড়িনা সেটা ঠিক আছে কিন্তু হচ্ছে যে দেখেন আপনার আ মনে থাকার কথা যখন। SSC বা HSC level আমরা যখন ছিলাম তো তখন কিন্তু আমরা চাইতাম short short আমরা হচ্ছে যে পাঁচ লাইনের একটা পড়া দুই লাইন নিলে অনেক best ছিল তো ওদের শিক্ষার পুরা system টাই short তো ওরা তো ঐটা চাইবে কিন্তু শর্তউপদেশ দিয়ে র এত কিছু হয়? কি বলেন? হ্যা ওরা short টাকে আরও short করে একদম কমিয়ে পড়াশুনা হচ্ছে এটা কিন্তু harmful । হ্যা সামনে এসে এগুলো আর কি করবে বলেন।

একদমই কেউ pass করেনি মানে six seven এর ক্লাসগুলোতে যার কারণে তারা fail এর মধ্যে থেকে দু একজন কে আহ first second দিয়ে তারপরে পরের class উত্তীর্ণ হইতেছে আপনার চিন্তা করেন কি অবস্থা? হ্যা আপনার পরিচিত আমার একটা ভাগ্নে আছে বুজছেন

হচ্ছে যে তিন subject fail করে ওর হচ্ছে যে role হচ্ছে তিন তাহলে বোঝেন কি অবস্হা। তাহলে ওর পরেরগুলো তাহলে কয়টা করে fail করছে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 কিভাবে pass করলাম আমি নিজেও খুব অবাক হচ্ছি মানে অতো ধরেই নিয়েসিলো যে ও fail করবে ওর পরীক্ষা নাকি খুব খারাপ হইসে যেহেতু করোনা ছিল পড়াশুনা ভালো করে করেনাই। আর করোনার কারণে পড়াশুনা এমনিতেও একটু কমে গেছিলো তো ও নিজেও অবাক হচ্ছে যে কিভাবে pass করলাম। দেখেন পড়াশুনার মানটা কি পরিমান কমে গেছে। আমাদের সময় আমরা চিন্তা করতাম যে আমাদের class থাকবে না এ আসবে?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

হ্যা এবার দেখেন তাহলে শিক্ষা ব্যাবস্থার কি অবস্থা ছেলেমেয়েগুলো তাহলে ভাবেন

সেই সঙ্গে এখনকার ছেলেমেয়েগুলোও একটু বেশি smart গিরি দেখাস্সে। পড়াশুনার একদমই খবর নেই একেতো educational system র কোনো ঠিক ঠিকানা নেই তার উপর হচ্ছে বাচ্চাগুলো অকালপক্কো হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু online পড়াশুনার বিষয়টা আমার মনে হচ্ছে যে বাচ্চাদের বেশি ক্ষতিই বেশি করেছে ওরা কিন্তু পড়াশুনার থেকেও অন্যান্য জিনিসে বেশি আসক্ত হয়ে গেছে ।